আমি একটা ল্যাম দেখতে পাচ্ছি।

এই ছবিতে দেখতে পাচ্ছি একটা হল ঘরে অনেকগুলি চেয়ার আছে।

এই রুমে আমি একটা ফ্যান দেখতে পাচ্ছি।

ডানদিকেও লোক বসে আছে বাঁদিকেও লোক বসে আছে।

এদের সাথে দুটো নারকেল গাছ দেখতে পাচ্ছি।

এই সবিতে দেখতে পাচ্ছি একটা মাঠ--

নিচের অংশটাকে সাদা রং করে দেওয়া হয়েছে।

আমি এই মুহূর্তে এই সবিতে একটা হলঘর দেখতে পাচ্ছি।

আমি একটা অ্যালবাম ছবি দেখতে পাচ্ছি।

জয়লক্ষ্মী নার্সিংহোমের নীচে চারজন লোক দাঁড়িয়ে রয়েছে।

লোকগুলোর পিছনে দুইটা গাড়ি আমি দেখতে পাচ্ছি।

যেটা লক্ষ্য ইন্টারন্যাশনাল একাডেমির তরফ থেকে হচ্ছে।

এই মন্দিরে তিনটা ঠাকুর সাজানো আছে।

সামনে একটি ছাগল দেখতে পাচ্ছি।

ঘোড়াটার পিছনে একটা লোক দাড়িয়ে আছে।